স্কুল ইভেন্টস বা কলেজ -এর কোনো ইভেন্টস -এর একটি অম চিত্র যেটাতে-তে কলেজ -এর ছাত্র ছাত্রীরা বিভিন্নরকম উম ইভেন্টস -এ অংশগ্রহণ করায় করেছে এবং বিভিন্নরকম ইভেন্টস -এ খেলা খেলছে।

এটি বর্ধমানের চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের ছবি একটি বাস দাঁড়িয়ে আছে এবং উম যাত্রীরা বাসেতে ওঠানামা করছে।

এবং আ দোকানের মালিক চেয়ারে বসে এবং মোবাইল হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেছে এবং দোকানের সামনে একটি ক্যালকুলেটর ও আছে--